অনেক মহিলা পিছনে দাঁড়িয়ে আছে জায়গাটি খুব সুসজ্জিত ভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে।

এবং দরজাতে লেখা আছে পুস্ এই দরজাটি কাঁচের এদিকে ভিতরে একটি সোফা একটি ডাস্টবিন একজোড়া জুতো রয়েছে ।

একটি জাতীয় পতাকা দেখা যাচ্ছে । রাস্তার দুইধারে ল্যাম্প পোস্ট রয়েছে প্রচুর ইলেক্ট্রিক এর --

এবং ভেতরে অনেক বেলুন এবং নানারকমের আলো দ্বারা সজ্জিত শপিং মল -এর ভেতর অনেক লোকজন দেখা যা --

ফোয়ারা এবং টেবিল চেয়ার ও বিভিন্ন গাছ দিয়ে সাজানো রয়েছে এখানে--

কিছু লোককে যাতায়াত করতে দেখতে পাওয়া যাচ্ছে।

ছোট্ট ছোট্ট ঘাস রয়েছে এবং দুপাশে মাঝারি সাইজের গাছ রয়েছে।

একটি ত্রিভুজ আকৃতির বাগানের সৃষ্টি করেছে একটি রাস্তায় একটি লোক দাঁড়িয়ে আছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের কাছে অনেক জঙ্গল আকৃতির গাছ দেখা যাচ্ছে এবং দূরে একটি--

সম্ভবত এখানে কিছুক্ষন আগে নৃত্য প্রদর্শিত হয়েছিল সেইজন্য --

আম এবং নারকেল গাছে ভর্তি এবং এই মাঠটির পাশে একটি বড় পাকা রাস্তা রয়েছে।

এখানে একটি মঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে মঞ্চ টি বিভিন্ন কাপড় দিয়ে সাজানো রয়েছে। মঞ্চের মধ্যেখানে --

এখানে একটি কক্ষ দেখা যাচ্ছে। সম্ভবত কক্ষটি একটি কোচিং সেন্টার এর কক্ষ। কক্ষটির দেওয়াল গুলি সাদা রঙের।